নে দেখতে পাচ্ছি একটি বিজ ব্রিজ -এর পাশে একটা গঙ্গা রয়েছে এবং ব্রিজ -এর উপরে এক ভদ্রলোক--

মাঠটা সুন্দর করে ঘেরা রয়েছে এবং মাঠে দেখা যাচ্ছে দুটি বক বসে রয়েছে এবং দূরে কিছু বড়ো বড়ো গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা। রাস্তার মধ্যে বেশ কিছু লোকজন আছে। একটা টোটা দাঁড়িয়ে রয়েছে। টোটোইয় লোক বসে রয়েছে।